এবং দেখতে পাচ্ছি একটি লোক এখানে বসে প্লাস্টিক ঠিক করছে এবং ভারতের জাতীয় পতাকা এর একটি শাড়ি দেখতে পাচ্ছে--

এই চিত্রে আমি দেখতে পাচ্ছি একটি পুরাতন মালদা পৌরসভা -এর বিল্ডিং তাঁর সামনে একটি স্ট্যাচু বসানো রয়েছে-- <crosstalk>